আমি এই চিত্রটি দেখে বুঝতে পারছি যে সামনে একটি স্টোরেজ রুম আছে ওপরে জলের ট্যাঙ্ক আছে একটি বাস্ট আছে একটি লোক দাড়িয়ে আছে।

এবং পোস্টার লাগানো আছে পিছনে অনেক ছোট বড় গাছ সেগুলো লাগানো হয়েছে।

আমি এই চিত্রটি দেখে বুঝতে পারছি বুনিয়াদপুর | বুনিয়াদপুর রেলস্টেশন সেই রেলস্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে | এবং কিছুজন লোক ট্রেনে উঠছে।

আমি এই চিত্রটিতে দেখতে পাচ্ছি দুধু রে দুটো ফকট | আর সামনে একটি কাঁচা রাস্তা।

আমি এই চিত্রটিতে দেখে বুঝতে পারছি এটি একটি ছাতার মধ্যে কিছু খাবার জিনিস বিক্রি করছে সেখানে একজন দাড়িয়ে আছেএবং চেয়ার টেবিল এক পাশে দাঁড়ানো আছে।

আমি এই চিত্রটি দেখে বুঝতে পারছি এটি ইন্ডিয়ান অয়েন পেট্রোল পাম্প -এর পেট্রোল পাম্প । সেখানে বোলেরো ট্রাক টেম্পো মারুতি--

এবং সামনে একটি রাস্তা আছে সেই রাস্তা টি অনেক ঢালাই রাস্তা দেখতে খুব সুন্দর।